ঠিক আছে bye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

আর তোমার ঠিক আছে।

আরে না না ভাই সব ঠিক আছে। দিয়ে বলো কি আর বলবো এই মানে খুব বিরক্ত লাগছে এক এই কিছু দিন পর থাকে যে ধর রোদ উঠবে মানে যা গরম হবে চিন্তা বাইরে গরম আসবে রে,

হম হম হম ওটাই তো মানে just একটা ট্রেইলার দেখাচ্ছে হয় না ট্রেইলার ইয়ে এটার ট্রেইলার এখনো picture বাকি আছে, সেটাই দেখো গরম তো অবশ্যই হবে কারণ গরম হওয়ার পিছনে কারণও আছে এত যান বাহন চলছে যে হারে যানবাহন তোমার কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড এতো হারে বাড়ছে এতে তো গরম হওয়াটা স্বাভাবিক তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ but আহ যদি medium থাকে না যেমন ধর বসন্ত কালটা প্রায় ধর medium ই থাকে তো ওই কালটা তাও একটু ভালো লাগে, কারণ ওই কারণ তারপর দেখ ওই কালটা আবার ভালো লাগে কিন্তু ওই কালের আবার একটা ইয়ে আছে যে একটু ধর এই ঝিমঝিম ঝিমঝিম গা করবে মানে সেই মানে হবে যে চলছি না চলছিনা, মানে কোনো energy পাওয়া যায়না গরম কালে কি যেমন ধর গরম কাল যদি আসে তোর ধর হয় তুই খুব energy তে থাকবি নাহলে loss এ থাকবি শীত কালেও same ব্যাপার but বসন্ত কালে কি,

তবে তুমি এখন যে বসন্ত কাল পাবে আমার তা মনে হয়না কারণ এখন সব ঋতু একসাথে মিশে গেছে, ওটাই তো তোকে বললাম যে আহ সকাল বেলা যখন উঠছি একদম ভোর বেলায় মানে সকাল বেলায় খেলতে যাই ব্যাট বল তো ধর সকাল বেলায় যখন উঠছি তখন হচ্ছে তোর প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে যেই ধরে খেলতে খেলতে সাত আঠটা হয়ে যাচ্ছে সে ধর একটু একটু গরম লাগছে আমি দশটা থেকে এগারোটার সময় মনে হচ্ছে গ্রীষ্মকাল পরে গেলো এবং ধরে সারা দিন গরম গরমে চললো, আবার ধর সন্ধের পর থেকে মনে হচ্ছে বসন্ত কাল এই এক্ষুনি ঠান্ডা এক্ষুনি গরম মানে দুটো mix করে গেছে ইয়ে মানে তিনটে ঋতু কে মানে একসঙ্গে ভরে দিয়েছে একটা দিন, তুমি ঠিক কী বলছো দেখো কাল তুমি আজকে দেখো ব্যাপারটা কাল সন্ধেয় অব্দি কোনো ঠান্ডাই ছিলো না যেমন গরম ছিল মানে একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছিলাম,

এই দেখো সকাল অব্দি এত ঠান্ডা লাগছিলো আমি তো সোয়েটার পরে কি বলবো সোয়েটার, মাফলার, টুপি পরে গাড়ি চালিয়ে একটু আমি বেড়াতে গেছিলাম একটু তো গেলাম তা ওখানে তা এত ঠান্ডা এখন মানে এখন বাজে কটা এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা তাই এখন এত গরমে রোদে বসে থাকতে পারবে না তুমি, ওটাই ওটাই তাই আমি তো রোদে ছিলাম একটু খানি না দেখলাম যে অল্প গরম পড়ছে এমনি আমি তাই জন্যে room ভিতরে বয়ে,

হ্যাঁ, গরম মরুভূমির মতোনই হয়ে যাচ্ছে রাতে যত ঠান্ডা সকাল ততো গরম, সেটাই কেন বলতো এই যা পরিবেশ দূষণ গাছকাটা তারপর ধরো বড়ো সব factory চলছে না ওরা তো ধরো আর, মানে যে দূষিত হওয়াটা বেরহচ্ছে সেটা তো repairing করে না বুঝলে তো, হম এই ই তে তে তারাপীঠে একটা ই হয়েছে দেখলাম এটা মানে weather পক্ষও ভালো হবে আবার মানুষের পক্ষও ভালো হবে কি বলতো এই project টা হচ্ছে, যে আমি জানতাম না সেদিন দাদার সঙ্গে গেছিলামদাদা আমাকে বললো ব্যাপারটা যে ধর গোটা তারাপীঠে যত মানে ধরে খারাপ জল আছে তো সব গুলো একটা জায়গায় এসে মানে ওদের ওখানে এসে জমা হচ্ছে ঠিক আছে এবার ওখান থেকে ওটা আবার purifier হবে এবার purifier হয়ে একটা যাবে খাবার জলের দিকে যাবে, ধর যেটা খারাপ আবর্জনা বা কোনো কিছু সেগুলো থেকে সেগুলো থেকে সার তৈরি হবে, সেই project তা তো ভালোই করেছে কারণ দেখো মানে আমাদের যা বর্জ্য পদার্থ দিন দিন তো বেড়েই যাচ্ছে না ওটা থেকে যদি repairing করে বা যাই করুক সে দিকে যদি কোনো ব্যবহার যোগ্য জিনিস পাওয়া যায় সে দিকে তো অবশ্যই ভালো, হ্যাঁ, আর ওটার ব্যাপারটা হচ্ছে দেখ যত বেশি খারাপ জল হবে মানে যত বেশি bacteria যুক্ত যত বেশি খারাপ আহ জল হবে তত বেশি ওটা purifier হবে ও বা বা তাহলে কি বলবো জিনিসটা যা তৈরি করেছে না একে কি বলবো তাকে অসংখ্য ধন্যবাদ কারণ দেখো আমাদের মানে বিশেষ করে ভারতবর্ষে নোংরাটা একটু বেশি কারণ মানুষের মানে মানুষের, নিজেদের মধ্যে কোনো দায়িত্ব বোধ থাকেনা কারণ দেখো তুমি দেখবে তোমার বাড়ি থেকে বেরিয়ে যে ড্রেন বা নর্দমা থাকে নর্দমার মধ্যে কত কি ভেসে যায় দেখবে কারণ ওরা একটা নির্দিষ্ট জায়গায় ছাড়েনা না কারণ যাই হোক ড্রেনে ফেলে দিচ্ছে, হম ওদের ডাস্টবিন বলতে ড্রেন ঠিক আছে এটা কালকে আমি বলছি কালকে ধর আমার বাড়িতে একটা লোক এসেছিল ওর সঙ্গে কথা বলতে বলতে আমি একটু বাইরে বার হলাম তো বাইরে বার হয়ে দেখছি ড্রেনের জলটা আমাদের ঘরে ঢুকছে এমনি জানলাম যে কেন ঢুকতে পারে একটু দেখি, তো আগেই গিয়ে দেখেছি একটা গোটাই সোলার বস্তা পরে আছে এবার ড্রেনটার ওই বাকি portion টা কিন্তু ফাঁকা তখন ওখানে কিন্তু কোনো জ্যাম নেই but যে portion টা আছে, সেটা পুরো জ্যাম একদম এবার আমি দেখলাম যে না এমনি ভেঙে পড়লে তো চলবে না এমনি তো আমাদের ঘরে জল ঢুকবে সে তো আমি আমাদের ঘরের পাঁচ নম্বর ওয়ার্ডের যে চেয়্যারম্যান আছে তাকে ফোন করলাম উনি বললেন যে দেখুন দাদা, হ্যাঁ এ হয়েছে ওহ বলে যে ঠিক আছে তাহলে আমি আহ কালকের মধ্যে লোক পাঠিয়ে দিচ্ছি তো ওরা সব ঠিক করে দেবে তাহলে বল এমনি করে কি থাকা যায়, সেটাই কারণ তুমি আগে যা বলেছিলে যে মানুষ নিজেদের মধ্যে নিজেদের যে দায়িত্বটা আনা উচিত বা কর্তব্য পরিবেশের প্রতি কিন্তু সেটাতো মানে ভুলে যাচ্ছে না দিন দিন, হ্যাঁ, ওটাই মানুষ মানে ভাবছে যে আমার নিজের ঘর ভালো থাকবে but বাকি রাস্তাঘাট যে যার যেমন হবে হবে তবে সে বুঝছে না যে ওই রাস্তাঘাট যে খারাপ করছি, ওই গোটা এই গোটা দুনিয়াটা কিন্তু তার পরিবেশ একটা আর পরিবেশটাই নিজের নিজের ঠিক আছে ও কিন্তু অন্য কোনো জায়গাই নেই যে ওর ঘরটাকে শুধু ওর ঘরে অক্সিজেন তৈরি করবে ওর ঘরেই ওকে সর্বরাহ করবে তা কিন্তু না যত দিন না মানুষ এই কথা গুলো বুঝবে না কোনো দিন কিন্তু এই weather রের change হবে না,

সেও তো যদি দেখছো না তাহলে প্রকৃতি তোমাকে কি দেবে,

তারপর তো ওদের আহ গাছপালা গুলো কেটে নিচ্ছি তাহলে তো ওরা আমাদেরকে মানে কিচ্ছু দিতে পারবে না চাইলেও কিছু দিতে পারবে না, সেটাই তারপর ধরো এই যে ধরো আমাদের চাষেদের কথাই ভাব প্রকৃতির জন্য ধরো মানে দূষিত করছে ধরো মানুষ সময় যেহেতু আমরাও পরছি মানুষের মধ্যেই কিন্তু দেখো চাষিরা, চাষবাস তারপর আরও যত কিছু মানে কি বলব agriculture যত কিছুই আছে সেখান থেকে কিন্তু আবহাওয়া একটা বিশেষ গুরুত্ব পূর্ণ আমাদের দিক থেকে মানে বিশেষ করে চাষিদের দিক থেকে তাই না, হ্যাঁ, হ্যাঁ, একদম ই, কারণ প্রকৃতির আবহাওয়ার ওপর depend করে আমাদের সবজি চাষ হয় বা ধান চাষ সর্ষে যাই বলো তার মানে শীতকালে তো শীতকাল ছাড়া যেমন সবজি বলো সবজি বলতে ধরো গম সর্ষে, মটরশুঁটি এগুলি তো শীতকাল ছাড়া আমাদের চাষ করা সম্ভব নয় তো শীতকালতো অবশ্যই লাগবে তাই ধর আবহাওয়ার পরিবর্তন হয়েই যাচ্ছে দিন দিন শীতকালটা মনে হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে বা, মানে ঋতু গুলো ঠিকসময় কোনোটাই আসছে না